এইখানে ভিতরে একটি ছোটো পারা মূর্তি আছে।

সাইড -এ বড়ো বড়ো দুইটা বোর্ড আছে একটায় লেখা আছে রেজিস্ট্রেশন একটাই লেখা আছে মিটিং এরিয়া ।

এই খানে সাইড -এ দু তিনটে লোক আছে ।

একটি টেবিল আছে। টেবিল -এর সাইড -এ কলসি আছে দুটা। একটা রিমোট আছে চপ্পল আছে জুতা আছে।

আর ওয়াহিরে বোর্ড লাগা আছে দুইটা বোরো বোরো বোর্ড এ লেখা আছে ইয়োলো মস্টাড রেস্টুরেন্ট ।